হুম না না একটা আহ দেশের বা ঠিকঠাক ভাবে মানে সব কিছু পরিচালনার জন্য মানে পঁচিশ শতাংশ হচ্ছে বনভুমির প্রয়োজন সেখানে আছে আমাদের এগারো থেকে বারো শতাংশ। প্রতিনিয়ত গাছ কাটা শুরু করছি তাতে এটা আরও, এটা তো খাতা কলমের হিসেব এগারো বারো কলম কিন্তু বারো শতাংশ কিন্তু প্রকৃতপক্ষে তো আরও কম আছে আর তার ওপর থেকে আমরা আরও কাটছি তাহলে মানে অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে,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 হ্যাঁ হ্যাঁ আমরা যেই পরিমানে আসলে গাছ কাটছি তার মানে এক percent ও লাগাচ্ছিনা।

এর জন্য হচ্ছে আসলে অনেক সমস্যা।

ওদের দেশে ওরা এখনও প্রাকৃতিক ভারসাম্যরক্ষাই করে নাই natural কোনো জিনিস ওরা রাখেই নাই

Canada Canada তে যেমন Canada তে ওরা আহ আপনার সারা বছর ধরেই ঠাণ্ডা পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ।

situation হয়ে যাচ্ছে যে আমরা মাত্র দুইটা আবহাওয়া এখন আমার মানে দুইটা আমাদের ঋতু। শীত আর হচ্ছে গরম আমার তো মনে হচ্ছে আর কদিন পরে এই দুইটাও থাকবে না শুধু গরমকালই থাকবে।

সেই মাটিতে পড়তে পড়তে ওইটা বরফ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ।

ওদের টাকা আছে আমরা তো blessed যে আমাদের আবহাওয়া অনেক ভালো মানে আমরা খুব সুন্দর একটা মানে আবহাওয়ার মধ্যে আমাদের ওইভাবে কোনো কষ্ট হয়না। কিন্তু ওদের আবহাওয়া তো প্রচুর খারাপ ওদের তো অনেক কষ্ট করতে হয়। ওরা একটা রাস্তাও হেঁটে যেতে পারেনা রাস্তা কাটতে কাটতে যেতে হয় যেটুকু যাবে ওরা কেটে কেটে যেতে হয়। তাহলে কতোটা কষ্ট একটু চিন্তা করেন কি অবস্থা সেটাই মানে সেটাই তো বলছি যে আমরা আসলেই খুব মানে blessed যে আমরা আসলে ভালো আছি এতো সুন্দর একটা আবহাওয়ায় আমরা থাকি। না আসলেই আমরা অনেক lucky আল্লার কাছে অশেষ রহমত আলহামদুলিল্লা অনেক ভালো আছি অন্যান্য দেশে বিভিন্ন রোগ আছে বিভিন্ন problem আছে আল্লা রহমতে আমাদের কিন্তু আমাদের কিন্তু অনেক ভালো। আমাদের এই weather টা কিন্তু আমাদের অনেক কিছু থেকে save করে আমাদের weather ভালো বলে আমরা হচ্ছে মানে অনেক রোগ থেকে হচ্ছে মুক্তি পাই নাহলে আমাদের যদি ওরকম মানে, একটা cold weather এর মধ্যে আমরা সবসময় থাকতাম তখন হচ্ছে খুবই বাজে আমাদের তো মানে,

জি আসলেই সব কিছু ভাবে দেখলে এরকমই মনে হয়। হ্যাঁ হ্যাঁ তবে এই আমাদের আমাদের নিজেদের পরিবেষ রক্ষার জন্য কিছু কাজ করতে হবে আমাদের আপনি হচ্ছে, মানে যেই পরিমান দূষণ হচ্ছে এই দূষণটা যদি আমরা একটু মানে রোধ করতে পারি তাহলে আমরা আমরা একটা সুন্দর পরিবেশে বেঁচে থাকতে পারবো। এখন থেকে যদি আমরা এটার পদক্ষেপটা সটা~সঠিক পদক্ষেপে না যাই তাহলে আমরা future এ হয়তো অনেক বড় সমস্যায় পড়ে যাবো অনেক সমস্যা হবে আমাদের। হ্যাঁ হ্যাঁ তারপরে আমাদের দেখেন আমাদের কিন্তু এই আবহাওয়াটা অনেক ভালো উম মানে তাও মানে এতো আমরা করি তারপরেও বলবো যে ভালো। এই মানে আমাদের এই ভালো আবহাওয়ার কারনে আমাদের হচ্ছে উম বেশ ভালো আমরা হচ্ছে উম জমিতে সবজি বা ফল মূল যেগুলো হয় সেগুলো উৎপাদন করতে পারি। আবহাওয়া যদি খারাপ হতো তাহলে কিন্তু আমরা হচ্ছে এতো মানে কৃষি ক্ষেত্রে আমাদের মানে এই ব্যাপার গুলো থাকতো না। না না হ্যাঁ আসলেই এইটা একটা জিনিস আপনি বলেছেন ভালো একটা কথা point যে আমাদের soil টা মাটিটা অনেক উর্বর অনেক ভালো।

অন্যান্য দেশে ফসল ফলাই তেই পারে না আর আমাদের দেশে আল্লার রহমতে আহ সৃষ্টি কর্তার দুয়ায় আমরা সব কিছুই করতে পারছি এইটা অনেক বড় একটা blessing হ্যাঁ হ্যাঁ আর তারপর মাঝে মাঝে যে অতিরিক্ত উম মানে বৃষ্টির কারনে বন্যাতে আমাদের ফসলের ক্ষয় ক্ষতি হয় বা,

হ্যাঁ এটা তো হচ্ছে একটা মানে natural ব্যাপার কিন্তু আহ উম যদি আমরা হচ্ছে মানে এই ব্যাপার গুলো আমাদের না থাকতো আমরা যদি মানে পরিবেশের প্রতি আরেকটু সচেতন হতাম তাহলে দেখতেন যে, এতো বৈরি আবহাওয়ার সৃষ্টি হতো না।

না আমরা নিজেরা যদি maintain করতে পারতাম তাহলে আরও সুন্দর হতো আমাদের দেশটা। হ্যাঁ হ্যাঁ এটার লক্ষে আমাদের আসলে কাজ করা উচিৎ।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

যেটা হচ্ছে আমাদের পরবর্তীতে হচ্ছে সে যেখান থেকে plastic বা পলিথিন এমন একটা খারাপ জিনিস যে ওখানে পড়লে ওখান থেকে আর ভালো করে কোনো ফসলই উৎপাদন হয়না। না না plastic তো মাটির সাথে মিসবে না তো dispose হয়না dispose হয়না non disposal এইজন্য সমস্যা আমরা কাগজ ফেললে এইটা মাটির সাথে পচে মিসে যেতে পারে আমরা কাপড় ফেললে,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 হ্যাঁ হ্যাঁ এরজন্য হচ্ছে মানে আহ আমরা খুব একটা খারাপ একটা situation এর মধ্যে পড়বো আমাদের এই পলিথিন বা plastic এই সব ব্যাবহারে সচেতন থাকতে হবে। এখন সবচেয়ে বেশি ভালো হয় যদি banned করে দেওয়া যেতো পলিথিনটা তাহলে দেশটা ভালো থাকতো but মানে হচ্ছে banned করে দেওয়া হয়েছিলো আবার নতুন করে চালু হইছে আচ্ছা ওই প্রসঙ্গ ঠাক,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 সচেষ্টা হবো জি, এটাই আরকি নিজে কথা বলে ভালো লাগলো ভালো থাকবেন। আচ্ছা ভালো থাকবেন আল্লা হাফিস। অমু কি করস? ভালো আসো?

আচ্ছা ঠিক আছে। ধর্ম, ধর্মের উচ্চারণ বা ধর্মের মানে ধর্ম সম্পর্কে আর কি ওই, ধর্ম কিভাবে এসেছে ওই সব বিষয় নিয়ে আর কি আলোচনা করবো। ধরো, ওই ধর্ম হল গিয়ে ওই বাংলা উচ্চারণ। বাংলা উচ্চারণ হচ্ছে ধর্ম। হ্যাঁ! হম বলো। ধর্ম হল গিয়ে, নির্দিষ্ট আচরণ ও অনুশীলন, বিশ্বাস, দৃষ্টিভঙ্গি, গ্রন্থ, পবিত্র স্থান, ভবিষ্যৎ দানের ধর্ম ও নীতিশ্রাস্থ।

অবিকল একটি ধর্ম গঠন করে, তা নিয়ে কোন পণ্ডিতের ঐকমত্য নেই। এখন পর্যন্ত কোন পণ্ডিতের পণ্ডিত কোন ঐকমত্য দেয় নাই ধর্ম সম্পর্কে। আমি যা বলছি তাই, এর বেশি না।

এবং অতিক্রম যা বাকি জীবনের অন্য নিয়ম বা কোনটাকে সগ্রাহ করে না। শুরু করি বিভিন্ন উপাদান থাকতে পারে, শুরু থেকে আর কি। রীতির মধ্যে রীতি নীতির মধ্যে আসার উপদেশ, স্মরণ সভা ইত্যাদি ইত্যাদির উপদেশ স্মরণ সভা বা স্মরণ সভা স্মরণ সভা বা সঙ্গীত উৎসর্গ উৎসবও। পুজো, বিবাহ পরিবেশ ও ধ্যান, প্রার্থনা্‌ সঙ্গীত, এইসব হসসে ধর্মের মধ্যে পরে আর কি এসব এসবই। আর নিত্য জনসেবা, মানব ও সংস্কৃতির অন্য দিকও অন্তর্ভুক্ত থাকতে পারে ধর্মের মধ্যেই। কিন্তু আহ ওই আনুমানিক দশহাজার সতন্ত্র ধর্ম ধর্মাবলম্বী মানুষ আসে। বিশ্বের জনসংখ্যা প্রায় চুরাশি Percent চুরাশি শতকরা চুরাশি, চুরাশি Percent ই ওই খ্রিষ্ট ধর্ম মানুষ আসে আর কি।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 কয়েকটি না আমি বলতে চাছসি আমি সব গুলোই বলব আমাদের পৃথিবীতে, এই পৃথিবীতে ধর্ম প্রায় অনেকটাই রয়েছে। তার মধ্যে অন্যতম বা পালন করে প্রায় দশটি। দশটির মধ্যে আমি এক নম্বর দি দিতে জাসছি খ্রিষ্ট ধর্ম। কারণ খ্রিষ্ট ধর্মে রয়েছে, প্রায় চুরাশি থেকে পঁচাশি Percent এ যেটা তুমি আগে বলেস। পঁচাশি Percent লোক যা সবচেয়ে বেশি, তারপরে রয়েছে আমাদের ইসলাম ধর্ম। একশো আশি কোটি Maybe লোক এ এ ধর্ম পালন করে। তারপর রয়েছে হিন্দু ধর্ম, তারপর হিন্দু ধর্মে একশো বিশ কোটি লোক পালন করে হিন্দু ধর্ম টা। আর এদিকে রয়েছে বৌদ্ধ ধর্ম।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 তাছাড়া আমি মনে করি, প্রত্যেকটা ধর্মের লোকই একই একই আর কি সবকিছু পালন করে।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

বৈজ্ঞানিক যা যেমন ধরো, বিজ্ঞান যেইটা আবিষ্কার করেছে বা অন্যান্য যেইগুলাই আবিষ্কার করেছে সেগুলো আর কি ওরা বিশ্বাস করে।

আহ আমাদের মতো ধর্ম হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম বা অন্যান্য ধর্ম যে বিশ্বাস করেন যেমন যেমন আল্লা, ভগবান, ঈশ্বর এগুলা নেই ওদের কাছে আর কি।

আচ্ছা তুমি কি এটা জানো, ওই ওই মানে কি কি বলব ওই ধর্ম আমাদের হিন্দু ধর্ম সম্পর্কে তুমি তো হিন্দু আর আমিও হিন্দু। হিন্দু ধর্ম সম্পর্কে কিছু।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

আমরা কিন্তু নী নীতি বা আচার রয়েছে। তারপরে যেহেতু আমরা ধর্ম সম্পর্কে বলতে আসছি আমরা হিন্দু ধর্ম কথার সাথে সাথে অন্য যে নয়টা ধর্ম রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো। তো আমরা এছাড়া নানা

কে কতটা পালন করে বা

আচ্ছা। তোমার এলাকায় কো কত জাতি ধর্মাবলম্বী মানুষ আছে আর কি? কি কোন কোন ধর্মের মানুষ আছে? কিসে আমার এলা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

নিজ নিজ ধর্ম সঠিক ভাবে পালন করে এবং যে যার ধর্ম পালন করে, কিন্তু মিলে মিশে থাকে আর কি। ধর্ম আলাদা আলাদা কিন্তু মানুষ মানুষের জন্য যেইটা বলা হয় ওরা ওই Process এই মানে যার যার ধর্ম তা মানে তারা তারা পালন করে আর কি, তাদের নিজের নির্দিষ্ট পবিত্র স্থানে গিয়ে আর কি। হ্যাঁ হ্যাঁ নির্দিষ্ট পবিত্র স্থানে গিয়ে পালন করে। হ্যাঁ! তারপর ওই আমরা হিন্দুরা কিন্তু তেত্রিশ কোটিকে দেবতা করি, সেটা কি তুমি বিশ্বাস কর?

কিন্তু এর মধ্যে কিন্তু দেবতা বল গিয়ে ওই ব্রহ্মা, বিষ্ণু, শিব। হ্যাঁ ওই ওদেরকে, আর আমরা তো ভগবান বলতে ওই শুধু বা ঈশ্বর বলতে, শুধু ভগবান শ্রীকৃষ্ণ কে বুঝি। হম হেইটাই, তাছাড়া যেহেতু আমরা হিন্দু ধর্ম সম্পর্কে কয়েকটা নাম বলেছি যে সেই গীতা নাম বলেছি। অন্য দিক দিয়ে আমরা বলি আমাদের ইসলাম ধর্ম যেইটা আমাদের যে ভাই BROTHER যারাই রয়েছে তাদের ইসলাম ধর্মে এক আল্লা, আল্লাকে বিশ্বাস করে তার অনুসারী হিসাবে রয়েছে বিভিন্ন অছ্রত মহাম্মদ সালাল্লা উল্লাই। তারপর মোসা ইব্রাহিম ধরনের অনেক লোক আর, এদিকে যদি খ্রিষ্টান ধর্মে আমি যাই খ্রিষ্ট ধর্মে অবশ্যই আজকে যেহেতু আমি কথা বলছি পঁচিশ তারিখ আজকে হচ্ছে যীশু খ্রিষ্টের জন্মদিন। এই দিনে যীশু জন্মগ্রহন করেছিলেন। ওরা সবাই বিশ্বাস করে যীশু কে আর কি, যীশু কে বিশ্বাস করে আর ওরা বিশ্বাস করে ঈশ্বর কে। ঈশ্বর কে তো আর কেউ দেখেনি। তো আহ ও ঈশ্বরের যে অনুসারী যীশু

এদিকে আমাদের এদিকে ইসলাম ধর্মে মোসা ইব্রাহিম, আর এদিকে হিন্দু ধর্মে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু তারপর রাম তারপর অনেক অবতার রয়েছে। তারা হচ্ছে ওইরকম আর কি ধর্ম প্রচার করার জন্য এসেছিল, এইটাই আর কি। আমি শুনেছি আমি শুনেছি যীশু নাকি ঈশ্বরের পুত্র।

আর তাছাড়া আমি এদিকে আন ধর্ম, শিখ ধর্ম তারপর বা হাই ধর্ম - এই ধর্ম নিয়ে আমি এতটা গভীরে কথা বলতে চাই না কারন, এটা আমি জানি না।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 ও এই চার ধর মানে ধর্মের মানুষ বেশিরভাগ মানে বসবাস করেন আর কি।

চার ধর্মের মানুষই।

যাইহোক চীন এ কিন্তু ওই জাতি বেশি আছে ওই কোন জাতি? ইন ধর্মের ইন ধর্ম, তবে ওদেরকে দীনজাতীয় বলা হয়ে থাকে আর কি

আর ইন ইনও বলা হয় তারপর হানও বলা হয় আর কি ওদের, ওদেরকে। ওরা কিন্তু ওই চিন দেশে রয়েছে, আবারও ওদেরকে আবার আন্দুও বলা হয়। আন চু

বুঝতে পেরেছি। আমাদের

তাছাড়া আমা আমাদের এলাকায় কিন্তু খ্রিষ্টান আরও বেশি আছে। আহ ওরা, খ্রিষ্টান রা কিন্তু ওই ওই যীশু খ্রিষ্ট কেই বিশ্বাস করে তবে ওই আজকে বড়দিন না তো ওইটাতে মনে হয় ওরা। ওখানে অনুস্থান। আহ হ্যাঁ, তারা তাদের আহ খ্রিস্টাচার বা আহ ন্যায় নি নীতি অনুসারে পালন করছে, বড়দিন বা যীশু খ্রিস্টের জন্ম দিন যেইটা। হ্যাঁ হ্যাঁ উহ ওটাই পালন করছে ওরা। তবে আমি বলতে চাচ্ছি কি ওই ধর্মের মধ্যে কিএ হল কি ওই ভেদাভেদ সৃষ্টি হয়, কোন কোন সময় দেখা যায়। ওই আমাদের দেশে ওই ধর্ম নিয়ে ভেদাভেদের সৃষ্টি হয় বাংলা দেশে অবশ্যই ধর্ম নিয়ে অবশ্যই ভেদাভেদের সৃষ্টি হয়। বিভিন্ন উস্কানি মুলক Post বা বিভিন্ন কারনে একজন অন্যজনকে উস্কিয়ে বা ঝগড়া ঝাটি বা মারামারির সৃষ্টি করে আর কি। যাই হোক এটা ভালো না, যে যার ধর্ম তার জায়গা জায়গায় বসে পালন করবে, যে যার মতো চলবে আর কি। যেমন ধরো, তোমার ধর্মে এই জিনিসটা করা বা আমার ধর্মে এই জিনিসটা করা ওইটাও সঠিক ভাবে পালন করবে আর কি। এতে তুমিও বাঁধা দেওয়ার কেউ না আমিও বাধা দেওয়ার কেউ না।

এইটাই আর কি, সাম্প্রদায়িকতা যেটাকে বলা হয় আর কি! কোন সাম্প্রদায়িকতা থাকবে না। যে যার ধর্ম পালন করবে সঠিকভাবে। যে যার মতো চলবে। উহ এইটাই, এখন হতে পারে আমাদের দেশে অধিকাংশ মুসলমান ভারতীয় রয়েছে অধিকাংশ কিন্তু তারা মুসলমানের ওপর অত্যাচার করছে আর এদিকে দেখা যাচ্ছে, বাংলাদেশে ইসলাম ধর্মের অনুসারী যারা, তারা হিন্দুদের, বা অন্যান্য ধর্মদের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

Step নিতে হবে আমি মনে করি তারপরেও আমি এদিকে দেখি মায়ানমার যারা রয়েছে, তাদের ধর্ম টা আমি অবশ্যই জানি না তাদের Maybe আহ জৈন ধর্ম না শিখ ধর্ম হতে পারে তাদের। তারা মুসলমান যারা, মুসলমান ধর্ম বা অন্যান্য ধর্মের অনুসারীদের মেরে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে আর কি! ও তাদেরকে হ্যাঁ যাদেরকে র‍্যুইঙ্গা হিসাবে আখ্যায়িত করা হয় বা নাম দি দিয়েছে। হম আচ্ছা ওদের , ওদের অবস্থা এখন কেমন আছে। ওদের অবস্থা শুনলাম, আহ উম দে ওরা নাকি দেশে ফেরত নেওয়ার জন্য কাজ করছে। এখন সঠিক জানি না। তারপরে কয়েকটা News channel এ আমি জানলাম আর কি। আচ্ছা আমাদের দেশের মানুষ ওদের জন্য, আহ মানুষ বলতে দেশের সরকার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 ওরা অনেক সাহায্য করেছে ওদের জন্য এটাই আর কি! হ্যাঁ! আমাদের দেশের সরকার কি পদক্ষেপ গ্রহন করেছে? আমাদের দেশের সরকার অবশ্যই ওই ধর্মের লোকদের বা বাইরের দেশের লোকদের জন্য আহ ওরা কোন ধর্মের? ওরা কোন ধর্মের?

আচ্ছা বুঝতে পেরেছি, ওরা

ধর্মের অনুসারী, এই দুইটা ধর্মের অনুসারী বা বৌদ্ধ ধর্মের অনুসারী হতে পারে। আমি সঠিক জানি না আর কি! উহ Google এ যদি Search করি অবশ্যই পাব আমরা। আমি মনে করছি ওরা বৌদ্ধ ধর্মেরই, বৌদ্ধ ধর্মের ওরা। হতে পারে বৌদ্ধ ধর্মের, যাইহোক আমাদের যে সকল ধর্মে, আমি মনে করি সকল ধর্মে লোক সবাই ভালো, যাদের মধ্যে কয়েকজন রয়েছে যারা উস্কানি । দেয় আর কি, উস্কানি দিয়ে বলে এই ধর্ম খারাপ, এই ধর্মের লোকদের মারো এই সেই নানা কাজ করতে বলে আর কি। আমি মনে করি, মনে করি সব ধর্মের লোকই ভালো But কয়েক কিন্তু কয়েকজন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 উম আমি মনে করি কি সবার ধর্ম সবাই পালন মানে সঠিকভাবে সবাই পালন করুক, আহ কেউ যেন বাধা বিপিত্তি না দেয় আর কি । ওরকম আর কি।

নিজ ধর্ম, নিজেই নিজের পবিত্র স্থানে ধর্ম পালন করুক, তাতে ঈশ্বর বা আল্লা সন্তুষ্ট হবে আর কি। হম এইতাই। ঈশ্বর তা ভগবান বল বা আল্লা বল কখনও তো বলে নাই

গ্লানি-ট্লানি যা রয়েছে আর কি।

ওরা কিন্তু একই । আমরা যেই জায়গার নীচে কিন্তু অপরে কিন্তু সব এক, নিচে হচ্চে আলাদা। এইটাই আর কি। সেটাই আল্লা বা ঈশ্বর এক এবং অদ্বিতীয়, আলাদা কেউ নেই। হম সেটাই। আচ্ছা ঠিক আছে।

নমস্কার দর্শক বন্ধু আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে এই Broker জিরোধা এঞ্জেল ব্রোকিং বা আপস্টক্স বা যার through আপনি share এ invest করেন সেই company টি সেই website টি বন্ধ হয়ে গেলে আপনার investment কতটা নিরাপদ দেখুন কয়েক বছর আগে কার্ভি বলে একটি broker অনেক বড় broker ছিল তারা বন্ধ হয়ে যায় তার ফলে সেখানে যারা invest করেছিল তারা কিন্তু আজও সেই share fail করতে পারেনি আবার এমনও হয়েছে যে কোনো broker বন্ধ হয়ে গেছে but তার investor রা কিন্তু খুব easily সেই share fail করে বেরিয়ে গেছে দুরকম case ই হয়েছে সেই কারণে এই video টি আপনাদের সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ infact invest করার আগেই যদি দেখে নিতে পারেন আরো ভালো যে

দেখুন আপনি যখন কোন trading and demat account open করেন হ্যাঁ এই এঞ্জেল ব্রোকিং জিরোধা আপস্টক্স যার through তেই open করুন না কেন দেখবেন trading and demat দুটো আলাদা আলাদা account এই পুরো process টা আপনাকে আগে বুঝতে হবে trading account থাকছে এই জিরোধা এঞ্জেল ব্রোকিং আপস্টক্স গ্রো আর যারা যারা broker আছে তাদের থেকে demat account আপনি তাদের through তেই open করছেন কিন্তু actually এই demat টা হচ্ছে CDSL বা NSDL এই দুটো মাত্র এই দুটোর সঙ্গে থাকে মানে আপনি জিরোধা তে account open করলে জিরোধাই আপনার demat টা CDSL account এর সাথে link করিয়ে দিচ্ছে এবার আপনাকে বুঝতে হবে আপনি যখন share কেনেন বা share বিক্রি করেন তখন কি process টা হয় এই জিনিসটি না বুঝলে আপনি বুঝতে পারবেন না আপনার investment কোন কোন broker এর কাছে কি ভাবে নিরাপদ কি নিরাপদ নয় তো আমরা এবার বুঝেনি যে share market এ buy sell কি করে হয় ধরুন আপনি হলেন buyer আপনার কাছে একশো টাকা আছে আপনি একটি share কিনছেন তো তার মানে আপনি একটি share কিনছেন মানে কেউ একজন আপনাকে সেই share টি বিক্রি করছে বা উল্টো ভাবে আপনি বিক্রি করতে পারছেন তখনই যখন কোন একজন আপনার থেকে কিনছে ধরুন আপনার কাছে একশো টাকা আছে আপনি buyer আপনি একটি share কিনলেন আর এইখানে আর একজন রয়েছে যার কাছে একটি share আছে সে কি করবে আপানাকে ওই share টা দিয়ে ওই একশো টাকাটা পাবে এবার আপনি তো just আপনার mobile আছে ওই website এ একটা click করলেন buy করলেন এর পরে কিন্তু একটা অনেক বড় process চলে